টবের মধ্যে গাছ সাজানো রয়েছে এবং ফোয়ারার পিছনে --

শোলার কাটুনের মধ্যে অনেক মাছ রয়েছে এবং যার সামনে একটি বালতি রয়েছে।

এটি একটি ওয়াটার পার্ক -এর ছবি যেই পার্কে আমরা অনেক সুন্দর সুন্দর রাইড দেখতে পাচ্ছি। এবং একটি লোক টিকিট কাউন্টার -এর সামনে--

ক্ষেত থেকে ক্ষেতে কাজ করছে।

আমরা দুটো ছবি দেখতে পা-আ-চ্ছি- ছি।

পিছনে আমরা এক-টি তেলের-এ ব-অ-ড় ব্যানার দেখতে পাচ্ছি ।

রাস্তা ঘাটে রেল স্টেশান -এ এবং বড় বড় শপিং কমপ্লেক্সে -এ আমরা এই পাবলিক টয়লেট দেখতে পাই। কিছু টাকার মূল্যে --

এবং সেই পার্ক -এর চারপাশে আমরা অনেকগুলো বাড়িঘর দেখতে পাচ্ছি।

আমরা একটি বিল্ডিং তৈরি হওয়া দেখতে পাচ্ছি। তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে এবং তার পাশে বালি --